এটা একটা অটো -র ছবি--

এখানে বহু বাচ্চা পেপার দিয়ে নিজের হাতের কাজ করছে। স্কুলের কোন প্রোজেক্ট হবে মনে হয়।